আর এটা দেখেই মনে হচ্ছে আহ রাতের বেলার সময়। চারদিকে অন্ধকার রয়েছে। একটা গাছও রয়েছে যেখানে সবুজ আলো লাগানো রয়েছে।

এখানে একটা মোষ রয়েছে যেটা কালো কালার এর এবং তার পেছনে একটা লোক আর একজন মহিলা দাঁড়িয়ে রয়েছেন।

এন্ড এখানে কিছু টেবিল রয়েছে আর বসার এরেঞ্জমেন্ট রয়েছে। আর যে সেট টা রয়েছে সেটা আহ সাদা কালার এর এবং চারদিকে নীল এবং লাল আলো জ্বলছে।

আর একটা পর্দা রয়েছে যেটা লাল এবং হালকা হলুদ কালার এর ডিসাইন এর ওপরে।

বিল্ডিং এর ভেতরে রয়েছে। এই বিল্ডিং এর ভেতর অনেক আলো পড়ছে। আহ দেখে মনে হচ্ছে এটা দিনের বেলার সময়।

আর সাদা আলো দিয়ে বানানো হয়েছে আর এখানে যথেষ্ট পরিমানে অন্ধকার রয়েছে বাইরেটা। আহ দেখে যেটা দেখে মনে হচ্ছে এটা রাতের বেলার সময়।

আহ এটা দেখে একটা টিলার মতো লাগছে যেখানে অনেক বোল্ডার রয়েছে। এখানে দুজন লোক ও রয়েছে যেটা এরা দেখতে এসছে এখানে। এখানে বিভিন্ন সাদা আহ এখানে বিভিন্ন --

এটা এটা দেখে এটা কোনো অফিস রুমের মতো লাগছে যেখানে একটা আহ উম একটা মেশিন টাইপ এর রয়েছে। গাছপালা দেখা যাচ্ছে যেটা সবুজ কালার এর।

আহ এটা এটা দেখে একটা বিল্ডিং টাইপ এর লাগছে যেটা সাদা কালার এর। যার সামনে বিভিন্ন গাছ আহ বিভিন্ন গাছ রয়েছে। যেটা আহ সবুজ কালার এর এবং কয়েকটা নারকেল গাছ ও রয়েছে যেটা সবুজ কালার এর।

একটা মাঠ রয়েছে সবুজ কালার এর আর তার সামনে একটা রোড রয়েছে। আহ যার ওপরে একটা লোক দাঁড়িয়ে রয়েছে। আর আকাশটা যথেষ্ট সাদা রয়েছে। দেখেই মনে হচ্ছে এটা বিকেল বেলার সম--

এবং আহ এটার ফ্রন্ট এর গেটে আর একটা এ এটার ফ্রন্ট -এর গেটে আর একটা।

আহ এটা কোনো একটা বিল্ডিং এর ভেতরের দিকের অংশ মনে হচ্ছে যেখানে অনেক কটা সেলফ আছে। যেখানে বিভিন্ন জিনিসপত্র রাখা রয়েছে এবং বিভিন্ন মূর্তিও রাখা রয়েছে এবং আহ --

হালকা হলুদ হালকা কালোর ওপরে মিশ্রণ করে পালিশ করা আছে এন্ড এখানে বাইরে দিয়ে অনেক আলো আসছে। আহ দেখে মনে হচ্ছে এটা দিনের বেলার সময়।

আহ এটা সামনে একটা বিল্ডিং এর মতো লাগছে। আহ বিল্ডিং এ বিল্ডিং এর সামনে একটা --

আহ বিল্ডিং আছে যেটা সবে সবে কাজ করা এমন হচ্ছে। কনস্ট্রাকশন কাজ শেষ হয়েছে মনে হচ্ছে। আর একটা বিল্ডিং আছে যেটা নীল কালার এর।

আহ এটা একটা আহ পার্ক এর মতো লাগছে যেখানে সামনে জলাশয় আছে।

এবং এখানে এহ আকাশটা যথেষ্ট সাদা প্রকৃতির আছে। আহ দেখে মনে হচ্ছে এটা দিনের বেলার সময়।